creating new content types এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব: নতুন content type বানানো এবং content type we ফীল্ড যোগ করা
tutorial record করতে ব্যবহার করছি: উবুন্টু অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন
আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলি
আমরা জানি যে builtin content types কি এখন কিছু custom content types বানাই
content types এর পরিচিতি দেখুন
আমরা শিখেছি যে সবকিছু বডিতে না রাখতে
এখন আমরা শিখব যে custom content type কিভাবে বানায়
আমরা একটি events content type বানাবো যা বিশ্বজুড়ে drupal we সকল events ট্রেক করে
প্রথম কাগজে ডিসাইন করি যে এই content type capture করতে কোন fields এর প্রয়োজন
এটি drupal a বানানোর পূর্বে সকল নতুন content types এর জন্য এগুলি করা একটি ভাল অভ্যাস
field name field type এবং purpose এর জন্য column সহ একটি table বানান
সকল drupal নোডের ডিফল্টরূপে সংজ্ঞায়িত title এবং body fields রয়েছে
event name এই event এককভাবে চিহ্নিত করতে title field হতে পারে
event description কিছু plain text বিবরণ দিতে body field হতে পারে
event logo event কোনো বিশেষ logo প্রদর্শন করতে একটি image
আমরা date টাইপের event date চাই যা event শুরু এবং শেষের তারিখ captures করে
event পৃথক event website হতে পারে the এই content type a প্রদর্শিত হতে একটি url
আমরা we tutorial শুধুমাত্র we পাঁচটি fields দেখব পরে আরো দুটি fields যোগ করাও শিখব
প্রতিটি event user group দ্বারা sponsored user group আরেকটি content type আমরা পরের tutorial এটি বানাবো
entity reference field ব্যবহার করে drupal দুটি ভিন্ন content types এর দুটি nodes যুক্ত করা হয়েছে
event topic একটি taxonomy field যা বিভিন্ন কীওয়ার্ডের event শ্রেণীভুক্ত করতে ব্যবহৃত হয়
এখন structure এ টিপুন এবং তারপর content types এ
2 মৌলিক content types রয়েছে
নীল রঙের add content type বোতামে টিপুন
আমরা নতুন content type কে events বলতে যাচ্ছি
description we আমরা লিখবthis is where we track all the drupal events from around the world
আপনি যা চান সেই text এখানে লিখতে পারেন
description content type পৃষ্ঠায় দেখাবে
আপনি লক্ষ্য করবেন যে drupal একে machine name দিয়েছে এখানে আমরা এটি events named দেখি
machine name মূলত ডেটাবেসে table name the drupal content এসাইন করেছে
submission form settings এ title কে event name এ বদলান
publishing options a create new revision a একটি চেকমার্ক দিন
অর্থাৎ যেই আমরা node এডিট করি একটি নতুন সংস্করণ তৈরী হবে
অন্যান্য সেটিংস একইরকম রাখুন display author and date information off রাখুন
এটি এর জন্য গুরুত্বপূর্ণ নয় এখানে এমন কিছু রয়েছে যা সকল content type এর জন্য সুপারিশ করা হয়
menu settings এ টিপুন available menus এ কোনো menu uncheck থাকলে তা সকল uncheck করুন
এটি menu structure a হাজার events যোগ করা থেকে content editor প্রতিরোধ করবে
এটি নিশ্চিত করে যে menu item event জুড়তে অন্যদের অনুমতি থাকে না
আমরা পরে event যোগ করতে চাইলে আমরা এটি নিজে থেকে ম্যানুয়ালি করতে পারি
save and manage fields এ টিপুন
একবার events content type সংরক্ষিত হলে আমরা body field দেখব
ডানদিকে edit এ টিপুন এবং label কে event description এ বদলান
নীচে save settings বোতামে টিপুন
আমরা drupal we প্রথম custom content type বানিয়েছি
এটি এখন বেশ সীমাবদ্ধ মূলত একটি title এবং body যা basic page এর মতই
এরপর কাগজের ডিসাইন অনুযায়ী আরো অনেক fields জুড়ব এবং এটি অনেক সহায়ক হয়
উপরে add field বোতামে টিপুন
select a field type drop ডাউনে image চয়ন করুন label field a লিখুন event logo
save and continue টিপুন
এখানে file choose file বোতামে টিপে একটি ডিফল্ট image upload করতে পারি
আমরা চাইলে ডিফল্ট alternative text ও যোগ করতে পারি
আমরা প্রতিটি event জন্য একটি logo নিশ্চিত করব save field settings we টিপুন
এখন event logo field এর জন্য সকল সেটিংস set করতে হবে
এগুলির অধিকাংশ প্রাসঙ্গিক এবং field type ভিত্তিক
content editors we জন্য এখানে help text বা কিছু নির্দেশাবলী যোগ করতে পারি
দরকারী field we জন্য box check করতে পারি যার means content item be node সংরক্ষণ করা যাবে না যতক্ষণ না একটি event logo যুক্ত হয়
এখানে অনুমোদিত file এক্সটেনশন বদলাতে পারি এখানে bitmap যোগ না করার সুপারিশ করা হয়
file directory ডিফল্টরূপে একটি বছর এবং মাস দ্বারা ভরা কিন্তু প্রয়োজনে the বদলাতে পারি
উদাহরণস্বরূপ ইমেজের সাথে বিভিন্ন content types হতে পারে
এরপর একটি prefix events জুড়তে পারেন যাতে events content type এর সকল ইমেজ এক file ডিরেক্টরিতে থাকে
আমরা যে name চাই drupal তা লেখার অনুমতি দেয় কিন্তু একটু সতর্ক থাকুন কারণ পরে এটি খুব সহজে বদলাতে পারবো না
আমরা maximum এবং minimum image resolution ও set করেত পারি এবং maximum upload size
এখানে পরিবর্তনের আগে চিন্তা করুন ধরুনআপনি 2 বা 3 megapixel ইমেজ upload করেন
wysiwyg editor ব্যবহার করুন এটিকে কমিয়ে কয়েকশ pixels করুন
drupal এখনও 2 megapixel image loads করে এবং এটি সত্যিই হতাশাজনক
এটি আরো খারাপ হয় যদি mobile ব্যবহৃত হয় এবং ডেটা plan হঠাৎ 2 megabytes download করতে হবে যা download দরকার নেই
আমাকে নিশ্চিত করতে হবে upload করার পূর্বে ইমেজ সঠিকভাবে set করতে হবে
ইমেজের বৃহত্তম আকার এবং ইমেজের ক্ষুদ্রতম আকার কত হওয়া উচিত
বিশেষরূপে minimum image resolution খুবই গুরুত্বপূর্ণ
এই field বৃহত্তম ইমেজের আকারের তুলনায় ছোট হওয়া উচিত নয় যা দেখতে চান
এটি মূলের বাইরে image scaling করতে ড্রুপালকে বাধা দেবে এবং এটিকে pixelated করে
maximum image resolution সেট করুন ধরুন 1000 x 1000
minimum image resolution সেট করুন ধরুন 100 x 100
তারপর সর্বোচ্চ আপলোডের আকার 80 কিলোবাইট করুন
drupal এই ইমেজকে 1000 by 1000 আকারে সঙ্কুচিত করবে এবং এটিকে 80 কিলোবাইট করবে
তা না হলে drupal এর image বাতিল করবে
এটিকে 600 by 600 করা অধিক ভালো যা অধিক যুক্তিসঙ্গত আকার
আমরা enable alt field এবং alt field required চেকবাক্স যাচাই করব
তারপর save settings টিপুন
content type এর জন্য event logo field রয়েছে
add field এ টিপে আরেকটি field যোগ করি
add a new field dropডাউনে link চয়ন করুন label field a লিখুন event website
save and continue টিপুন
অবিলম্বে allowed number of values উল্লেখ করার অনুরোধ আসে এখানে শুধু 1 value থাকবে
save field setting টিপুন আবার এই পর্দা link field এর জন্য প্রাসঙ্গিক সেটিংস দেয়
allowed link type we এই বিকল্প রয়েছেinternal links only external links only এবং both internal and external links
এরপর allow link text কে disabled optional or required নির্দিষ্ট করতে পারি
এখন এটি optional রাখবো এবং দেখি এটি কিভাবে কাজ করে
এগিয়ে go save settings টিপুন আবার add field টিপুন
এইবার আমরা date field চয়ন করব
label হিসাবে event date লিখুন
save and continue টিপুন
in we value 1 রাখবো date type dropডাউনে date only বিকল্প চয়ন করুন
save field settings টিপুন আবার আমরা প্রাসঙ্গিক সেটিংস পৃষ্ঠা পাই
এখানে default date কে current date এ বদলাতে পারি
save settings টিপুন
এখানে যোগ করার আরো দুটি fields রয়েছে কিন্তু আমরা এখনো তা যোগ করিনি
আমরা এটি আসন্ন tutorials করব we সাথেই আমরা tutorials শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি in tutorial আমরা শিখেছি নতুন content type বানানো এবং content type a fields যোগ করা
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ